sir আমি কি আপনাকে আর কিছু ভাবে সহায়তা করতে পারি? না না বলছি ma'am এটাই আমার number ঠিক আছে? আপনি যদি চান আমার girlfriend এখন নেই, ঠিক আছে?

hello, জনতা bank এ আপনাকে স্বাগত sir আমি আরজায়তা বলছি , বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?

হুম, okay sir definitely অ্যাঁ sir আপনার অ্যাঁ bank এর সাথে যে phone number টা register আছেনা সেটা আমাকে বলুন please। আচ্ছ আচ্ছা, আ seven two

লিখেছেন seven two six eight two nine

অ্যাঁ eight two okay, thank you sir, আর আপনার যে card অ্যাঁ যেটা হারিয়ে গেছে সেটার last four digit টা একটু confirm করবেন হ্যাঁ।

একটু line এ hold করুন । আর sir card এর যে অ্যাঁ নাম আছে সেটা একটু confirm করুন।

okay okay, thank you sir, তো এটা আজকে সকাল দশটার সময় আপনি অ্যাঁ অ্যাঁ হারিয়ে গেছে right sir!

অ্যাঁ অ্যাঁ কী বলব maam আমি গেছিলাম সেই বাজারে তো তো ধাক্কা-ধাক্কির মধ্যে হয় চুরি হয়েগেছে বা হারিয়ে গেছে, আমি ঠিক বুঝে উঠে উঠতে পারলাম না, সঙ্গে সঙ্গে এখানে আসলাম এর জন্য। okay okay, no problem sir কোন অসুবিধা নেই আপনার card টা যেটা আছে আমাদের এই backend থেকে ওটা block করিয়ে দেওয়া হবে, তাতে কোনরকম কোনো অসুবিধা না হয়, আর আপনার new card ও আপনার আমরা issue করে দেবো আপনি চাইলে এখনি এই call এর মধ্যে new card এর জন্য apply করে দিতে পারেন সেটা আপনার

address এ অ মানে কিছুদিনের মধ্যে অ delivery হয়ে যাবে okay sir, আপনি। আচ্ছা এটা কোন চা~ নতুন charge লাগবেনাতো আবার এটার জন্য! অ্যাঁ sir একটা minimum charges থাকে actually অ্যাঁ তো bank আমাদের bank এর যে webpage আছে ওখানে আপনি একবার check করতে পারেন card এর, new card apply এর জন্য যে charge কাটে সেটা আপনি করে দিলে অ্যাঁ আপনার card আপনার বাড়িতে delivery হয়ে যাবে sir okay । আচ্ছা বলছি এটা যে আমার মানে হারিয়ে গেছে বা চুরি গেছে আমি এটাকে কোন case করে রাখবো এটার জন্য এখন থেকেই? বা general diary কিছু ! অ্যাঁ sir দেখুন এটা আপনার totally আ মানে ব্যাক্তিগত ব্যাপার, আপনি করতেই পারেন সেটা কোন অসুবিধা নেই, but bank এর তরফ থেকে sir এইটুকু আমরা assure করতে পারি যে আ কোন অসুবিধা হবেনা, card আপনার block করিয়ে দেওয়া হবে। তো ওটা মানে অ use করার বা কিছুভাবে হওয়ার কোন chance ই থাকেনা ঠিক আছে, আপনি আপনার দিকে থেকে করতেই পারেন complain, no problem। যদি আপনাদের এই ব্লক করার আগে আগে যদি কেও পেয়ে যায় সেটা আবা~ যদি কিছু রকম money loss হয় আমার তাহলে তখন ! উম হ্যাঁ sir সে~ সেটার একটা সম্ভবনা থেকে যাচ্ছে আমি বুঝতে পারছি, but অ সেরম যদি কিছু হয় definitely sir আপনি আপ আ complain করতে পারেন police station এ plus আমাদের bank এও আপনি জানাতে পারেন, তো আমরাও অ transaction cancel করিয়ে দেওয়ার অ্যাঁ backend থেকে চেষ্টা করতে পারি okay sir, but আমি যত তাড়াতাড়ি possible এটাকে block করার অ্যাঁ চেষ্টা করছি। তো এখন তো আপনার যেমন বললেন যে সকাল দশটাই আপনার card টা হারিয়েছে, এখন তো বারোটা বাজে exactly তো two hours past হয়েছে তো আমি as soon as possible sir এটা করিয়ে দিচ্ছি ঠিক আছে। i hope যে এরকম কিছু হবেনা, তো আপনি নিশ্চিন্তে থাকুন ঠিক আছে। আচ্ছা, তো আমি তাহলে general diary করে রাখছি টাও আমি একটা ঠিক আছে। sure sure, definitely sir অ্যাঁ কোন অসুবিধা নেই, আর sir আমি আপনার call টা দু minuet এর জন্য hold করতে পারি তাহলে আমি অ্যাঁ backend থেকে complain টা raise করেদিচ্ছি ঠিক আছে।

অ্যাঁ অনেক অনেক ধন্যবাদ sir line এ থাকার জন্য, আমি আপনাকে card number আর register phone number টা সেখানে আপনার card টা already block করার জন্য complain , এটা কি~ কিছুক্ষণের মধ্যেই আপনার card অ্যাঁ block হয়ে যাবে, আর আপনি কি নতুন card এর জন্য এখন apply করতে চান? নাকি আপনি আপনার website থেকেও করতে পারেন, সেটা আপনার অ অ । হ্যাঁ হ্যাঁ আপনি এইখান থেকেই করে দিন apply। okay, thank you sir আপনার , sir আপনার address টা একটু confirm করে দেবেন। আচ্ছা, seventy eight by two,

ভবানীপুর। okay, okay, thank you sir, আর sir আপনার phone number টা দেখুন আপনার কাছে একটা link গেছে আমাদের bank এর তরফ থেকে যেখানে payment link টা আছে sir okay, আপনি ওটাতে G pay payment টা করে দিন তাহলে অ্যাঁ payment confirmation পাওয়ার পরেই আমি card টা এখান থেকে অ্যাঁ issue করে দেবো sir okay । আ~ আচ্ছা, আচ্ছা ইয়ে এই link টা তো! আচ্ছা আচ্ছা।

আচ্ছা এটা ইয়ে কাম~ confirm করার পর কতক্ষণের মধ্যে আমি পেয়ে হাব আমার card? মানে কত দিনের মধ্যে? আ sir দেখুন আনি এখন payment টা করে দেবেন, আমি সাথে সাথে আপনার card টার অ issue করার জন্য পাঠিয়ে দেবো okay, তো card dispatch হয়ে গেলে আপনার কাছে অ mail আর message দুটোই চলে যাবে, আর ওখানে sir mention করা থাকবে অ্যাঁ যে আপনি কবে ওটা delivery পেয়ে যাবেন, but ওটার standard time হচ্ছে sir অ্যাঁ three to five working days okay।

three to five working days এর মধ্যে তালে আপনি আমাকে গ্যা মানে বলছেন যে আমার card এর পুরনো card টার কিছু হবেনা, মানে কোন রকম money loss হবেনা তাইতো? অ্যাঁ না sir আমদের থেকে already backend এ ওটা complain চলে গেছে sir আপনার card টা block হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ঠিক আছে।

হুম হুম হুম, i hint this pressure, বুঝতে,

no problem sir আমি এখান থেকে করিয়ে দিয়েছি, কোন problem নেই, আপনার payment টা একবার হয়ে গেলে আমাকে confirm করে দেবেন okay ।

আচ্ছা এটার details কি আমার আসলে বাবার number টা ওটা ওখানে তো ওটার মধ্যে link আছে আ~ actually, তো ওটা ওটা যাবে কি SMS টা? অ্যাঁ sir আপনি যে phone number টা আমাকে বললেন অ্যাঁ last এ যেটার seven zero eight two, ওটাই registered number তো? এবার ওই

যা message যাবার সেগুলো যাবে sir ঠিক আছে, এর এর বাইরে কোন number এ যাবেনা। আচ্ছা মানে এটাই last message আমি এটা বলছি যে এটা last message তো? কারণ এর পরে বাবার হাতে phone টা গেলে তখন

last message, এরপর আপনার যখন card dispatch হবে sir আপনি mail পেয়ে যাবেন আপনার register mail ID তে okay ।

হুম হুম, তো sir আপনার payment confirmation টা এসে গেছে আমাদের কাছে তো আমি card টা এখান থেকে issue করে দিচ্ছি, তো আপনি অ আপনার card টা issue হয়ে গেলে আপনি একটা অ confirmation email পেয়ে যাবেন, আর যখন dispatch হবে সেটাও আপনি জানতে পেরে যাবেন okay sir।

sir আর কোন help করতে পারি sir? না ঠিকআছে , আচ্ছা যদি অ্যাঁ

police station এ জিজ্ঞাসা করে যে আমি কোন রকম card এর মানে আপ~ আপ~ apply করেছি কিনা তো সেটা বোল। হ্যাঁ sir আপনি তো bank এর মধ্যেই অ মানে করেছেন, আমি bank phone banking এ call করে customer care এ করিয়েছেন, তো সেটার documents ও আপনার কাছে আছে sir সেটা আপনি বলতে পারেন, কোন অসুবিধা নেই okay । madam তো ওদের তরফ থেকে কোন রকমই ঝামেলাই পরবে না তো যে আমি হয়তো কোন রকম ভাবে উম চুরি গেছে বা আমি sure না হয়ে আমি আপনার কাছে direct এলাম কেন ওদের কাছে না গিয়ে! sir দেখুন card loss হলে সবার প্রথম আপনার bank এই আপনাকে phone করা উচিৎ ঠিক আছে, কারণ এটা backend থেকে আমাদের এখান থেকে block করে দেওয়া হয়।

বাকি কোন complications অ্যাঁ থাকেনা এর মধ্যে হ্যাঁ। ঠিক আছে, আসলে আমি ওটা ovoid করতে চাইছিলাম কারণ ওখানে করলে বাবা জানতে পারবে সত্যি tension এর । no problem sir আপনার কাছে এই কিছুক্ষণের মধ্যেই message card টা block হয়েগেছে এবং conformation email আপনি পেয়ে যাবেন so communication আপনি পেতে থাকবেন, অসুবিধা নেই okay sir। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ।

thank you sir, অনেক অনেক ধন্যবাদ জনতা bank এ phone করার জন্য, আপনার দিন ভালো কাটুক, thank you।

হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো

তা শুনলাম নাকি তুমি অনেক কিছুর সাথে যুক্ত রয়েছো অনেক রকম সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছো তো তোমাদের এখানেও নাকি অনেক ধরনের কাজ হচ্ছে তো উম তুমি কি করছো সেখানে আমি ওখানে একটা অনাথ আশ্রম আছে তো তোমার অনাথ আশ্রমের নাম টা হচ্ছে নারায়ণ পুর mission girls high school হ্যাঁ তো ওর ই opposite side এ অনাথ আশ্রম টা হচ্ছে তোমার শান্তি বাড়ি নামে তো ওখানে তোমার ওই অনাথ যে বাচ্চা গুলো হয় ধরো যাদের কে ফেলে দেওয়া হয় মেয়ে হয়েছে বলে উম মানে ফেলে দেওয়া হয় রাস্তাতে তো সেসব শিশু গুলো কে উম নিয়ে আসার পর আহ ওখানে তোমার চৈতালি ma'am আছে একজন তো ও ওর সাথে কথা বলা হয় ঠিকাছে, হুম. উম যে চৈতালি madam রয়েছে উনিই কি এটা তৈরি করেছেন অনাথ আশ্রম টা তৈরি করেছেন নাকি না ওনার সাথে অন্যকেও রয়েছে যে সাহায্য করেছেন সে ক্ষেত্রে এই জিনিস টা তৈরি করা তে অনাথ আশ্রম টা তৈরি করাতে বা আরো অনেক কিছু আছে কিনা তাদের তো সেটা একটু বোলো। না ও আমার চৈতালি ma'am ও তৈরি করেন নি ও হচ্ছে ওখান কার in charge. তো এই অনাথ আশ্রম টা তৈরি করেন আহ তোমার মিতালি ma'am. তো উনি থাকে Denmark এ এটা একটা হচ্ছে খ্রিস্টান স্কুল আচ্ছা তা উনি তাহলি ma'am তৈরি করেছেন খ্রিস্টান school তো সেটাও কি উম মেয়েদের জন্য school. হ্যাঁ মেয়েদের জন্যই ওটা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 এটাউনিশশো সাতচল্লিশ সালে তৈরি হয়. বাহ সে তো অনেক পুরোনো

এখান কার বাসিন্দা নাকি না না মিতালি ma'am আহ এখানকার বাসিন্দা না উনি হচ্ছেন আহ Denmark এর বাসিন্দা. হ্যাঁ তা এই সম্পর্কে তা উনি হঠাত Denmark থেকে এখানে এসে এই উম বিভিন্ন ধরনের সামাজিক কাজ~ কাজের সাথে যুক্ত রয়েছেন তো সেটা কিভাবে সম্ভব হল?

আহ এই side এ উনি ঘুরতে আসবেন গ্রাম্~ গ্রাম্য side এ, তো এখানে এসে উনি দেখলেন যে এখানে তো অনেক জঙ্গলে তো মানে ভর্তি যায়গা টা তো অ্যাঁ উনি ভাবলেন যে এখানে তাহলে একটা কিছু করা যাকআহ মেয়েদেরকে জন্য মেয়েদের জন্য. তো ও আহ দেখলেন যে এখানে school এর ব্যবস্থা তো প্রচন্ড খারাপ; তারপর দেখলেন এখানে Electricity নেই Current নেই আহ তো উনি আহ প্রথমে আহ তোমার School টা স্থাপন করে. সেই School টার নাম হয়েছে নারায়নপুর মিশন girls high school তো School টা স্থাপন করার পর, আহ উনি দেখলেন এখানে তো hospital নেই তো এখানে একটা আহ missionary একটা Hospital আহ mission নামে একটা Hospital খোলা হয়. তো তারপরে দেখলেন যে উনি আহ এখানে অনাথ আহ অনাথ বাচ্চা দের জন্য আহ কিছু একটা করা যাক. তো উনি একটা আহ অনাথ বাচ্চা দের জন্য অনাথ আশ্রম করে সেই অনাথ আশ্রমের এর নাম হয়েছে তোমার শান্তি বাড়ি. বাহ তা উনি school ও তৈরি করেছেন মেয়েদের জন্য তার সাথে সাথে Hostel ও তৈরি করেছেন তার সাথে সাথে এইযে

তো যাদের আর্থিক অবস্থা সেরকম ভাবে ভাল না হয়তো বা

সেরকম ভাবে শিক্ষার সাথে যুক্ত হতে পারছেন না বা শিক্ষা গ্রহন করতে পারছেন না তারা এই missionary school এ ভর্তি হতে পারবে, সেটা তো শুধু মাত্র মেয়েদের জন্যে তাইতো?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 যে মেয়েদের কিছু স্থাপিত করা যাক বা মেয়েদের কে এগোনোর জন্য.

হ্যাঁ কেননা মেয়েদের জন্যে আমাদের এই উনিশশো সাতচল্লিশ সালে বা

হয়তো বা যখন দেশ স্বাধীন হয়েছে সেই সময় মেয়েদের জন্য অত School তৈরি করা হয়নি বা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়নি তো আস্তে আস্তে যারা বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে যারা আমাদের দেশে এসছে আহ আমাদের সংস্কৃতি কে ভালোবেসেছে তারা আস্তে আস্তে আমাদের এই দেশের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা মুলক;

তাতে এই যে তোমাদের এই মিতালি ma'am এর কথা বললে;

হ্যাঁ ওখানে নাম ছিল তোমার এলেন আচ্ছা উম সেইজন্যেই যে এখানে এসে যে আবার নতুন নামকরন হয়েছে, নতুন নাম হয়েছে বা আমাদের মত নাম দেয়া হয়েছে তারপর তিনি বিভিন্ন ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত হয়ে

তৈরি করেছেন মেয়েদের জন্যে মেয়েদের শিক্ষার জন্যে;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

সেরকম ভাবে আরকি প্রচলন নেই এখন

পুরনো দিনের যেই school গুলো রয়েছে সে গুলো কে, modify করা হচ্ছে বা ঠিক

এমন কি তোমার, আহ আমাদের, school টার কথা বলছি আহ এটা আগে প্রথমে তোমার বেসরকারি ছিল হ্যাঁ.